তো কি আছে তুই যদি যাস তো এখন বলছি ভালো লাগে না তো তুই আহ ওখানে বেশ ক একটা দিন থেকে তার পরে নাহলে লোক লোক রাখে দিলি তুই এখন কৃষি কাজটাই বা যে কোনো তুই একটা farming start করলি. তো তুই সেটা দেখা সোনা এখন করবি নাহলে লোক রেখে দিবি। হ্যাঁ ঠিকই বলেছি আমিও সেটাই ভাবছি যে এমিটে তো জায়গা তা তো পড়ে আছে সেহেতু কোনো কিছু করছেও না তো আহ কৃষি কাজ তা ওখানে শুরু করলে ভালোই হবে। সেটাই সেটাই হম ভালো হবে কারণ কি বলতো এখনকার আহ যদি কোনো জিনিস farming করা হয় না farming জিনিস তা যদি ভালো ভাবে করিস তো এখন কার আহ দিনে বলতে গালে পরিতেটা মানুষ এর জন্য উপকারী তোর নিজের জন্য এবং। আরো তুই দশটা মানুষের ও help করবি বা সাহায্য করবি সে দিক থেকে তুই যদি চাষ বাস এর দিক থাকে দেখতে যাস আবার যদি কোনো গবাদি পশু দিকথেকে দেখতে যাস তাহলে তুই সে জিনিস টাও করতে পারিস তোদের বলছি পুকুর আছে তো সে খানে মাছ নিয়েও করতে পারিস কি বলিস। এক দমই ঠিক আমি সেই ভাবছি যে এবার যখন গ্রামের এ যাবো একটু সময় হাতে নিয়ে যাবো কৃষি কাজের সঙ্গে সঙ্গে গবাদ পশু চাষের হম চাষ টায় শুরু করবো তোর তারপরে ধরে পুকুর আছে।

সেটাই সেটাই আর মানে আর একটা জিনিস কি বলতো আমি এমনি তে normally আমাকেও ভালো লাগে এই পশুর farming তা দেখতে আমাকে তো আমি বাংলাদেশ ইর দু চার টা video দেখলাম। আচ্ছা কি রকম idea দেখলি তুই। মানে আহ video দেখলাম ওখানে তোর অন্য প্রজাতির যে হাতে প্রজাতির তো অনেকরকম আছে তো প্রজাতির সি গুলোরঅনেক তোর farming আছে ওই দিকটা তে তোর পরে তোর ময়ুর এর যেটা। ময়ুর পোষা তো normally ধর অনেক খরচের দিকথাকে আছে এবং তো একটা মারা যাওয়া মানে বিশাল একটা খরচেরও ব্যাপার তো সেই দিকে ময়ুর ও farming ও মানে করে ওরা হ্যাঁ দেখলাম আমি Video তে ময়ুরএর farming করছে ওরা। অনেক ময়ুর আছে চল্লিশ পঞ্চাশ টা মতো সে গুলো আবার বিক্রি করে তো এই জিনিস একটা থাকে শুরু করে অনেকটা করেছে তো অনেক টা better কাজ করেছে তাই না। একদম এ ঠিক আমি তাই ভাবছি যে কৃষি কাজটা শুরু করা টা আমার পক্ষে এখন মোনেহয় হ্যাঁ ঠিক এখন ভাবছি পাশা পাশি ধর আহ যেমন ধরে গরু ছাগল ভেড়া আর পরে তখন যদি আর একটু জায়গা দাঁড়াতো তাহলে। আমি এখন ভাবছি যে সুপার আর যে সব গবাদি পশু গুলো আছে আমি সেই গুলো ভাবছি যে তোর চাষ মানে পশু পালন শুরু করবো

এগুলো নিয়ে পরে আছে তা এই কৃষি ভাগটা মানে আস্তে আস্তে হরে কমছে বা এই যে তোর। যে যাই গা গুলো আছে সেই গুলো তে বই তৌরি করে দিচ্ছে এবং জঙ্গল অনেক কেটে ফেলছে তো এই যে জিনিস গুলো হরে কিন্তু তুই কি বলিস যে হরে অনেক মাত্ত্রায় কিন্তু কমে যাচ্ছে তাই না। একদমই টিক সুদু কি কৃষি কর্ম গুলির মর্ধে সুদু খাদ্য আ জ্বালানি এবং কাঁচা মাল মানে সুদু এইগুলি শুদু নয় টিকছে খাদ্য সরি তে আবার খাদ্য সোস শাক, সবজি, তেল, খোল, মাংস, দুধ, ডিম, এগুলো কিন্তু পড়ছে। সেটাই সেটাই একদমই ঠিকই বলেছি। তারপরে তোর।

এবং চাষ এর দিক থেকেও তুই নিয়ে আস্তে পারিস কিন্তু কি বলতো চাষ দিকটাতে আহ একা ক্ষেত্রে তো সেই ভাবে হয় না কারণ একটু কষ্টের ও ব্যাপার আছে তো পশু সেই হিসাবে কষ্ট আছে কিন্তু তাতো টা নেই সেভাবে করে।

একদমই টিক প্রথমে ভাবছি যার আমাদের যে জমি গুলো আছে সেই জমি কিন্তু মাটি টা কিন্তু খুবই উর্বর মানে খুবই ভালো মাটি আমাদের তা আমি ভাবছি যে এক কাজ করা প্রথম এ ওই দিকে কি বলতো ধানচাষ টা খুব ভালো হয়। আমার ইচ্ছা আছে যে প্রথমে জমি তে ধর কিছু টা ধান চাষ করলাম তার পর ধর যখন ধান টা উঠে যাবে তার পরে হয় তো কোনো অন্য সবজি টোবাজি লাগাব বছরে তো দু বার ধান চাষ করি মানে করে। তো আমি ভাবছি সেটার দিকে একটা ভালো করে নজর দিবো ছ মাস এ একবার ধান উঠে যাবার পরে তখন তো কিছুটা সময় থাকে তখন ধর অন্যকিছু সবজি টোবাজি লাগালাম তার পরে ধর আবার ছ মাস পর আবার ধর আরাকবার ধান চাষ করবো।

সেটাই সেটাই একদমই।

হ্যাঁ ভালো ছ মাস এ তু যদি ধান চাষ করার পরে তুই কি বলতো আমাদের এইদিকে তো ধান চাষ তো হয় ধান চাষ এর পরে তোর তারপরে কিছু মাস টা বসে থেকে জিনিস সেটা কিন্তু বসে থাকে না কিকরে বলতো সবজি লাগিয়ে দেয়। হ্যাঁ সেটাই এগুলো তোর খালি সুদু জমি তো ফেলে রাখে তো লাভ নেই দেখা কালো এখন তো ধরে ধান হয়ে যাওয়ার পর তো অনেকটা সময় তো আমাদের হাতে থাকে তখন অন্য অন্য সবজি জাগিয়ে সেটা উৎপাদন করা যাবে বল। সেটাই সেটাই মানে কি বলতো গরুমের যে জিনিস টা তোমার গরুম তো একবার তো ধান গোয় আর শীতের একবার ধান sorry শীত বলছি বর্ষা একটা ধান। তো গরমের ধান এই যে ধানের পরে যে মিডল এ কিছু দিন বা সোনায় তা বাকি থাকে যদি তোর আহ লাগিয়ে দেওয়া হয় তোর এ কোনো একটা শাকসবজি নিয়ে বা কোনো জিনিস নিয়ে তোর। সে জিনিস টা লাগানোর পরে সেটা একটা লাভ এর দিক থেকেও আসছে আবার কি বলতো মানে অনেক দিক থেকে মানে রোনিং দিক থাকে আসছে সবুজ এর দিকথেকে।

সেটাই সেটাই একদমই ঠিকই বলেছি।

আমার মনে হয় অনেক তাই ভালো হবে। সেটাই সেটাই মানে কি বলতো একসঙ্গে সব কিছু শুরু করে দিস না কারণ একের পক্ষে দেখা তা অসম্ভব হয়ে পড়বে তো আস্তে আস্তে যখন দেখবি যে না আবার আমি চাইলে করতে পারি বা আমি এক দুটো লোক রাখতে পারি। তারপরে তখন সে গুলো start করবি কি বলতো তাহলে তোর মানে যেই লসের ব্যাপার তা থাকবে বা যেই জিনিস তা তোর আহ তুই যদি গবাদি পশু এ করিস মানে পালিত করিস বা farming করিস সে টা নয়। করবো কি বলতো তুই যদি ভালো ভাবে দেখা সোনা না করতে পারিস তো মারাযাওয়ার সম্ভবনা আছে বুজলি। হ্যাঁ একদমই ঠিক বলেছি তারজন্য আমি ভেবেছি একটা কাজ করবো একটা ভালো জায়গা একটা মোট দেখে ওখানে খুব সুন্দর একটা ধর ঘরের মতো করে করে নেবো বেড়া দিয়ে ভালো করে ঘিরে।

ওখানে সমস্ত গবাদি পশু গুলো কে ভাগ ভাগ করে যাই গা তে রাখবো। দেখা গেল ছাগলের জন্য একটা আলাদা একটা ভাগকে গড়ে রাখলাম বাইর ধর ভাড়া জন্য একটা রাখলাম গরু জন্য রাখলাম তবে ধরে। তোকে এক সম্ভব নয় টিকিই বলেছি তারজন্য আমের সঙ্গে দুটো দুজন লোক কে তো রাখতে হবে কারণ ধর এটা তো তুই গরু পালন করা চারটি ক্ষানিক ব্যাপার নয় ওদের মানে গরু দেখা সোনা করে জন্য কিন্তু অনেকটাই সময় দিতে হয়। সেটাই সেটাই তাদের খাবার যোগান এবং তাদেরকে নিয়ে যাওয়া তার তো একজায়গা তে থাকতে ভালো বাসেনা না তাদের কে যে চড়ানোর ব্যাপার তা সেটাও একটা ব্যাপার meter করে তাদের খাবার তৌরি করে

কি খাবে সেই বিষয় তা নিয়ে ভাবা সেগুলো তো ভাবতে হবে না।

হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছিস কারণ কি বলতো আগে কার আমার দাদু রাই তো অনেকটা মানে এখন তো সে ভাবে হয় না এ বাড়ি তে তো আগে যখন দাদু রা হয়তো চাষবাস এর দিক আগে কি বলতো।

তোর দাদুর বাবা রা চাষ বাস করতো যত তোর উম তুই বল standard family থাকে middle class Family থেকে lower family থেকে তাদের যে পূর্ব পুরষ দেখতে গালেই সেই চাষবাসই করতো এখন হয়তো কেউ একজন। কি করেছে আম মানে আমদানি করে ভালো একটা position এসে তারপরে পুরো family টা কিন্তু একটা ভালো জায়গায় এসছে তো আমাদের কিন্তু এটা ভুলে গেলে হবে না যে আমাদের যে কৃষি ভাগ বা farming জিনিস টা। এই জিনিস তা আমাদের কখনো ভুলেলে হবে না কারণ সেটা আমাদের কে লোক রাখিয়ে ইউ বা লোককে রাখে আমদের কে সেই জিনিস টা চালিত রাখতে হবে তাই না। একদম ঠিক মানে ছোট থেকে কিন্তু আমার এই তো কৃষি কাজের পতি ভালোই নেশা আছে আমি বাড়ি ছাদে কিন্তু ছোট ছোট জানিস তো চাষ বাস করি আমার কিন্তু খুব ভালো লাগে মানে নিজের হাতে উৎপাদন কোরে। সেই জিনিস মানে খাবার একটা মজাটাই আলাদা

তো আমার বাবাই বলতো আর কি যখন তত টা হরে মানে এখন যেভাবে আছি তো তাতো টা ভালো চিলম না কারণ টাকার দিকথেকে অনেক টা problem এ face করে ছে আমার বাবা রা তো কি বলতো তখন বলতো আমার বাবা যে আমরা কি করেছি চাষ। করে আসছি চাষ করে আসার পরে ইও আগে তো তোর মানে আগে তো তোর এরকম ভাত টা অনেক কম হতো সেই গমের আগে গমের জাউ কি বলেনা সেটা আর কি তৌরি হতো সেটা খেয়ে আবার school এ যেত এই যে চাষ। করে school যাওয়া আবার এসে কোনো একটা দিক দেখা মানে গবাদি পশু দিকটা দেখা আমার বাবার কিন্তু এইজিনস অনেক করেছে এখন কাজের মর্ধে থাকে সেটা আর পাই না। হ্যাঁ এবার কি বলতো কিসে কাজ করতে গেলে কিন্তু প্রতেকটা মানে প্রচুর কিন্তু সময় নিতে হবে মানে ধরে ঠিক ভাবে সময় না দেওয়া যাই বা ঠিক ভাবে দেখা সোনা করা না যাই না তাহলে সেই রকম ভাবে কৃষি কাজ টা সম্পূর্ণ হবে না। বা ধানের ক্ষেত্রে তাই সময় সময় ধর যখন ধান পোতা থেকে আরম্ব করে একদম ধান তোলা পর্যন্ত ঝাড়া পর্যন্ত উম এই বিষয় এই বিশাল একটা মানে সময় কিন্তু প্রয়োজন। তবে ধরে জমি তে ধরে কীটনাশক ব্যবহার করা থেকে ধানে কোনো পোকা লাগছে কি না সেটার দিকে নজর রাখতে হবে মানে সমস্ত বিষয় টা কিন্তু দেখতে হবে। সেটাই সেটাই এখন তো এই রকম হয়ে যাচ্ছে তোর farming জিনিস টা কি বলতো যেমন তুই মুরগির farming তা করিস মুরগির যে farming সেটা যদি তুইদেখতে যাস। তাহলে দেখবি এখন অনেক রকম এরকম হয়ে গাছে যে মানে মেশিনের দাঁড়ায় ডিম্ টাকে ফুটানো তাদের তো একটা মানে ভাই যে ডিম্টা তারা পারে তো ডিম্ তা তো একটা জিনিস থাকে তাই না। টা দিবে তা দিয়ে ফোটানো এখন কিন্তু মেশিন এ ফুটিয়ে দিচ্ছে আবার বাচ্চা ও তুলে দিচ্ছে এই জিনিস টা অনেক টা খারাপ তাই না। হ্যাঁ সময় এর আগে কোনো কিছু করা হয় না সেটা কিন্তু যথেষ্ট খারাপ এটা কিন্তু আমাদের আমাদের সাস্থের জন্য খারাপ কারণ সেই জিনিস টা তো আমরাই তো খাচ্ছি না। সেটাই সেটাই সেটাই। আর মানে কি হচ্ছে

লাল নেই খুব একটা সুন্দর নেচার নেই বা অনেক রকম তোর সাকের দিকথেকে বা অনেক জিনিস এ রকম আছে যে যে তাকে ভালো রাখার জন্য কিন্তু তারা chemical use করছে তার পরে কিন্তু সেই খারাপ হয়ে যাচ্ছে এই বিষয় টা তুই লক্ষ্য করেছি তুই। একদমই ঠিক এ তে তোর আমি তোর সে দিন একটা জায়গা তে দেখলাম যেই ধান চাষ করেছে ঠিক আছে আবার ধান চাষ ধানের একটা সময় আছে তো সেই সময় এ ধান তা পাকবে সেই ধান টা তোলা হবে তো।

মানে ধান গাছ বোরো হওয়ার আগেই ধান তৌরি হয়ে যাচ্ছে মানে ধান কে যে বোরো হতে সময় দিতে হবে গাছ টা বোরো হতে হবে তার পরে তার ফলন টা হবে তার জন্য কিন্তু এখন মানুষ অপেক্ষা করছে না যত তারা তারই সম্ভব। ধান টা যদি এক মাসের মর্ধে হয়ে যাই তাও মনে হয় সেটাই ভালো তাদের পক্ষে মানে একটা processing তৌরি করেছে হম যার ফলে কি হচ্ছে এখন দেখছি যখন তুমি ভ্যাট রান্না করবি দেখবি চাল শক্ত হচ্ছে তুই যতই।

সেটা হম আর আগে তুই দেখেছিস একটা মানুষ বাঁচতো কত দিন প্রায় আশি, নব্বই, একশো বছর কিন্তু আরামসে বাঁচে যেত আসি, নব্বই তো স্বাভাবিক প্রত্যেকটা মানুষের একশো টা হয় তো একটু কম হয়। কিন্তু এখন কার তুই মানুষ দেখ সাট বছর কিন্তু মারা যাচ্ছে কিসের কারণ এ এত কেমিক্যাল এত এই যে তোর মানে pollution সব দিক থাকে একটা mix হয়েএবং chemical যে জিনিস গুলো mix হচ্ছে এই যে তোর। আহ মানে ধান চাষ এ দিচ্ছে সার ব্যবহার করছে তো এই বেশি বেশি হরে ব্যবহার করলেও তো ক্ষতি আছে তাই না একটা limitation তো সবকিছুর আছে যদি আমাকে আমার আমার খিদে পায়েছে আমাকে যদি limit বাইরে খাওয়া মানে খাবার দিয়ে দেওয়া হয় তো আমার বমি আমরাপাতলা মানে কিছু মানে পটি দিক থাকে বলতো খারাপ কিছু আসতেই পারে খারাপ প্রভাব। তো sem যদি তাকেও বেশি খাওয়ানো যাই তার ও তো একটা খারাপ প্রভাব ফেলবে না সেটাও হয় তো দাঁড় ভিতর এ ফেলছে না আবার এরকম হয় তো পোকা লাগে যাই হ্যাঁ তো সেখানে আয়ের অনেক কিছু use করে দেওয়া হয় সেটা কিন্তু আমাদের শরিরীরএর খারাপ প্রভাব টা ফেলছে।

একদমই একদমই ঠিক বলেছিস কিন্তু আমার যে পিসি বাড়ি আছে মুর্শিদাবাদের দিকে আমার পিসি বাড়ি তো ওখানে জানিস তো ওই ঐদিক কার জমিতে মানে ধানের থাকে বেশি পাট চাষ হয়। হ্যাঁ আবার পাঠ চাষ করে জন্য কিন্তু এখন আহ বেশি নানারকম chemical ব্যাবহার করছে বা নানা রকমের সার ব্যাবহার করছে হ্যাঁ তো মানে পাট চাষ মানে পাঠ যখনি তৈরি হচ্ছে না যখনি পোতা হচ্ছে। তার কিছু দিনের মর্ধে দেখছি পাঠ বড়ো হয়ে যাচ্ছে পাঠ গাছ বোরো হয়েযাচ্ছে সময় এর আগে কিন্তু পাঠ তৈরি হয়ে যাচ্ছে তাকে কাটাও হয়ে যাচ্ছে তারথেকে পাঠের সুতো ও বার করে হয়ে যাচ্ছে মানে আগে যেমন। দেখতাম যে পাঠের সুতো কত মোটা হতো কত তা মানে মানে ভালো শক্ত হতো আর এখন যখনি কিছু দিন আগে গেছিলাম দেখতে সব রাস্তার ধরে ধরে পাঠ চাষ করেছে। সেই সুতো মেলা হয়েছে ভালো করে পরিষ্কার করে তৈরি করে বারকরে তো দেখছি যে পাঠ এর সুতো একবার এ কেমন ধরণের নরম এক প্রকিতির মানে কেমন type এরই লাগছে মানে এই যে কৃষি কাজটা। যে দিনকার দিন এত পরিবর্তন হচ্ছে মানে কি বলবো আগে যা চাষ একরকম ছিল এখনকার পদ্ধতি পড়ি বর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে চাষ কারার পদ্ধতি মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। একদমই তাই মানে পুরো পুরি পদ্ধতি পদ্ধতি টাও Change হচ্ছে।

এখনকার কার যেহেতু technology গুলো হয়ে গাচ্ছে না সরকার উন্নতি দিকে এগোচ্ছে কিন্তু সরকার যখন মানে সরকার বলছি sorry science দিক থেকে দেখতে গেলে। তো science যেমন কিছু ভালো দিক আছে সেরকম খারাপ দিকের ও প্রভাব আছে আমাদের science নাকি ভালো জন্য নিয়ে আসছে সেটা বল তুই farming জন্য বল কৃষির জন্য বল । বা তুই পোল্টি মুরগির যে injection দেয়া হয় দেখবি অনেকটা আহ তোর কি করার জন্য বলতো ওজন টা যাতে বেড়ে যাই। শুনেছিস তো এরকম। হ্যাঁ তুই ঠিক এ বলেছি মানে তাঁরা তারই যাতে বোরো হয় তার জন্য অনেকটা বেশি ওজন হয় তার জন্য কিন্তু এরোকম injection বা এ ব্যবহার করছে

ওর ওজন হটাও ধর বেড়ে যাচ্ছে তো মানে দামটা ভালো পাবার জন্য তার এরকম করছে তো এই যে মানে injection করছে তার ভেতরে সে তার মাংস টা তো আমরাই খাবো তাই না তো এই দিক থেকে তো আমাদের শরীর এ কিছুব একটা তো মনে। ক্ষিতির দিকে এগোচ্ছে আমাদের যেদিন একশো কে বছর মানে তোর একশো এক দিন বাঁচতাম তো সে খানে একশো একদিনের half দিন তো হয়ে যাচ্ছে না রি এ ক্ষতি পুরোক গুলো এত বেড়ে গাছে সেটাও কিন্তু অনেক খরিপ হয়েযাচ্ছে। কদমী তাই আমি তাই ভাবছি যে আহ দেশে গ্রামের বাড়ি যাবো গিয়ে তাহলে farming টা উৎসাহে সুর করবো তা ছাড়া এখন তো কোনো কাজ কোর্মা তো নেই কাজ এর যা অভাব ধরে তাই আমি ভাবছি যে। নিয়ে farming এর সঙ্গে সঙ্গে যদি পারি তো আহ খেতে কিছু কাজ টাজ করবো টিন্তু আমার ইচ্ছা আছে জিনিস তো কিটনাশক কোনো সার বা কোনো কিছু ধর আহ কিচ্ছু রাসায়নিক না ব্যাবহার করার কিন্তু ধরে। বেশি পড়ি মানে না হোলে অল্প তো ব্যবহার করতেও তো হবে কারণ ধরে এইসময় ধরে ধানে অনেকরকম এ পোকা কোটা তাও পোকা লাগে তো দেখা যাক কি করি আমি কৃষি পরামর্শ টা করবো হু। আহ সেটা তো একদমই টিক যে মানে আগে কিন্তু মানুষ use করেছে স্যারের যাইগা দিক থাকে বলতে গেলে। আগে যেই তোর মানে স্যারের বজ্য যে জিনিস তা সে জিনিস টা কিন্তু আগে জমি তে ফেলতো সেটা সার হিসাবে অনেক ব্যবহার হতো। but এখন তো অনেক রকম হয়ে গাছে সেই জিনিস টা কিন্তু হ্যাঁ বেশি হরে ব্যবহার না করলেও কম হরে ব্যাবহার করলে তো অনেক টা আমাদের পক্ষে ভালো না তো একটা limitation এর মর্ধে ব্যবহার তা করলে পারি।

মনে কম হরে একদমই এবং আমার যে ফসল তার জন্য করছি আমি করছি সেই ফসল তাও যেন বেড়ে ওঠে তো সেইরকম তো তুই করতে পারিস।

সেটা কিন্তু হাজার হাজার বছর আগে মানে এটা তৈরী হয়েছে উৎপাদন টা। সেটাই সেটাই একদমই ঠিক এ বলছিস কারণ মানে সেই একটা সুচালন যেমন কি বলতো সবকিছু একটা প্রচলন আছে যেমন আমাদের কি বলতো হিন্দু ধর্মের জাম একটা আছে যে না। তারা পূজো করবে এবং মুসলিম ধর্মের যেমন একটা আছে যে নামাজ পরবে সেটাও তো একটা পচলোন চলে আসছে হাজার হাজার বছর থেকে তো তেমন কৃষি জিনিস টা একটা প্রচলন চলেই আসছে চলেই আসছে চলেই আসছে চলেই আসছে এটা কোনো দিন শেষ হবে না কারণ শেষ হয়ে গেলেই মানুষ কিন্তু খেতে পাবে না। ঠিকাছে। একদমই তাই তবে ধরে পশু পালন যে কৃত্ৰিম নির্যাপন বা আধুনিক উনশীলন মানুষের উৎপাদন ও কিন্তু বাড়িয়েছে কিন্তু শুদু পশু কল্যাণ এবং পরিবেশ গত ক্ষতি কিন্তু উৎবেগ ও বাড়িয়েছে। মানে সুদু যে আমরা শুদু মানে মাংস খাওয়া জন্ন্য বা ইটা উৎপাদন বেড়েছে কিন্তু তাও নয় এর সময় নানা রকম মানে পড়ি বেশ গত ক্ষতি কিন্তু নিয়ে উৎবেগ বেড়েছে।

উম মানে এই দেখবি তুই যখন জমি তে ধান কাটা হয়ে যাই না জমি কে আগুনদিয়ে পুড়িয়ে দেওয়া হয় হ্যাঁ কিন্তু এই জিনিস টা কিন্তু খুব খারাপ এই জিনিস তার করার ফলে কি হয় বলতো হে মাটির যে ক্ষমতা মানে। মাটির যে শক্তি টা সেট কিন্তু নষ্ট হয়েযাচ্ছে কিন্তু মানুষ এটা করছে ধরে ধান কাটের সঙ্গে সঙ্গে যখন জমি খালি হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখবি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তুই কিন্তু এখন গিয়ে লক্ষ্য করবি প্রত্যেক তা জমিতে উম যে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ তো ওরা ভাবছে কি বল তো ধান পুড়িয়ে দিলে কি হয় যে জমিতে আবার চাষ করতে সুবিধা হবে ঠিক আছে কিন্তু না এটা করা তে কি হয়েছে।

কিন্তু চার পাঁচ বছরে পর তখন দেখবে যে ইও জমিতে আর কোনো ফলন ই হচ্ছে না। সেটাই সেটাই মানে আগে কিন্তু এরকম টা হতো না তুই দেখেছিস এখন তো এটা বেশি হয় যদি তোর গমের চাষ করে কেউ তাহলে গমের। তো মানে কিবলবো খড়ের মতো গমের এটা তো বের হয়ে থাকে তো সেটা আরকি বেশি পুড়িয়ে দেয় মানে গমের যে দানাগুলো সেগুলো নিয়ে নেওর ফলে যেগুলো বাকি অংশ থাকে যাই সে গুলো আবার বেশি করে পুড়িয়ে দেয়। এবং পুরো জমি টা তে আগুন লাগিয়ে দেয় তারা ভাবে যে কি। কি বলতো যে আহ তাদের জন্য একটা ভালো আছে হয়তো সেই এ টা হয়েযাচ্ছে কিন্ত এরকমই কিছু না মাটির যে উর্বরোতা ক্ষমতা তুই বলবি একদমই ঠিক বলেছে অনেকটা ক্ষমতা কোমিয়ে দেয়। একদম আবার তুই এটা দেখিস যে হম এটা এখন দেখা যাচ্ছে মানে মানুষ ধরে কেমন আমাদের জীবনের কৃষি কাজ টা খুব দরকার হ্যাঁ তেমনি ধরে এত পড়ি মানে মানুষ এখন জমি। বন্দ করে দিচ্ছে মানে বাড়ি করে নিচে যাই ফলে কিহচ্ছে বলতো কৃষি কাজ তা অনেকটা কমে যাচ্ছে তুই দেখতে পাবি মাঠের মর্ধে হম যে টা তোর ভালো ভালো জমি যেখানে খুব ভালো চাষ হয়। কত জমি তে বাড়ি করে নিচ্ছে যার ফলে চাষ বাস কমে যাচ্ছে হাঁ তো এই ভাবে যদি চলতে থাকে এইভাবে ধরে জমি ভরতে থাকে তাহলে আমার মনে হয়না কৃষি কাজ খুব বেশি দিন আমাদের জীবনে। থাকবে তখন কিন্তু আমাদের জন বসত যেমন বাড়ছে তেমনি কিন্তু খাদের চায়িদা টাও কিন্তু বাড়ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে মানে আবার কি বলতো তোর এই যে আমরা যেমন আগে কি বলতো আগে কার প্রজন্মে তোর এই গবাদি পশু আহ মানে একটা farming জিনিস টা মাথায় কিন্তু বেশ ভালোই ছিল। আগে কার মানুষ গরু টা ছাগলটা ভাড়া তা মুরগি টা অনেক কিন্তু দেশি মুরগি যেটাকে বলা হয় এই যে মুরগি ব্যাপারে টা এটাও কিন্তু অনেক তা চাষ হতো এখন দেখতে পাবি অনেক গ্রামে এই রকম হয়ে আছে যে। সে খানে মুরগি আনা গোনা পাবি না কারণ কি বলতো আমাদের এ গ্রামের কথা বলছি তো সে খানে মুরগি টা আর কি প্রত্যেক টা জায়গায় দেখতে পেতি ঠিকাছে কিন্তু এখন যদি যাস সে খানে একটা মানে মুরগির কিছু দেখতে পাবিনা। জানি না হাঁস ও দেখতে পাবি না হ্যাঁ ছাগল টা দেখতে পাবি গরু টা পাবি But এই যে দুটো জিনিস ইটা কিন্তু আমাদের ওদিকে একদমই উঠে গাছে বলতে গেলে। হম একদমই ঠিক বলেছিস আবার কালকে আমি একটা জায়গায় দেখছিলাম যে সে খানে মানে বলছে যে পৃথিবী তে মানে সেখানে ওরা বলছে নাকি উনিশশো ষআঠ থাকে। দুহাজার এ দশকে এর মর্ধে গবাদি পশু উৎপাদনের উল্লেখ যোগ্য বৃদ্ধি ঘটে সংখ্যা এবংমৃত্যু মৃত দেহ ওজন উভয়ের ক্ষেত্রে বিশেষ করে গরু মাংস শুকর এবং ধরে মুরগির মর্ধে। পরবর্তী তে যা উৎপাদন প্রায় দোষের একটু গণিত কে বৃদ্ধি পাবে মানে এ রাওকামে ভাবনাচিন্তা রাখছে যে ধরে আহ আমরা যে বিশ্বব্যাপী ধরে গবাদি পশু ভাড়া ছাগলএর সংখ্যা দু হাজার পঞ্চাশ সালের মর্ধে ত্রিব ভাবে বৃদ্ধি পাবে মানে আশা করা যাই এ রকমই একটা বাপের হতে চলেছে বা হতে পারে একটা অনুমানকি করছে তারা। মানে যে পড়ি মানে কৃষি কাজ মানে ভাবনা চিন্তা ভাবে এগোচ্ছে সবাই ধর যদি এটা নিয়ে যদি ভালো চর্চা করতে থাকে বা করতে থাকে কৃষি কাজ তার সমন্ধে কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্দি পাবে। সেটাই সেটাই হ্যাঁ বৃদ্ধি পাবে যদি চর্চা টা রাখে আর যদি চর্চা টাই মিটে যাই তাহলে কিন্তু হবে না কারণ কি বলতো একটা জিনিস তুই লক্ষ্য করতে প্যারিস আগেকার আহ অনেক পাখি এরকম হয়ে গাছে যেমন তার মর্ধে একটা চরোয় পাখি। সেটা কিন্তু আজ কাল তুই দেখতে পাবি না কারণ কি বলতো আহ তো ধানের চাষ তা জম্ম আগে হতো যেই হরে বা খোর যেই জিনিস তা খোর তা তোএখন অনেক কমে গাছে খড়ের বাড়ি গুলো কিন্তু অনেক কমে গাছে তো এই যে পশুগুলোর মানে। আর আমরা বা পাখি তা দেখতে পাসনা চড়ুই পাখি টা এইগুলো কিন্তু আমাদের সব কিছুর কারণে একটু একটু লক্ষ্য করে তাই না তো ধান টাও লক্ষ্য করে।

তাদের কে খেয়েও বাঁচে থাকতে হবে খোরটাও লক্ষ্য করে তাই না।

মানে যদি ধরে ঠিক ভাবে যদি ব্যবহার করা হয় না আমার মনে হয় কীটনাশক যে শোন্ স্যারের থেকে কিন্তু যথেষ্ট ভালো ওগুলো থেকে জয়ব সার তৈরি করে নিয়ে যদি গাছে বল না অন্য কোথাও যেকানে প্রয়োগ করা যাই। তো আমার মোতে বলে অনেক টাই ভালো হবে। সেটাই সেটাই সেটাই। ঠিক এ বলে চি একদমই আগে তো মানে আহ কি বলতো আগে এইরকম ও ছিল জঙ্গল এর দিক থেকে বলতে গেলে তোর গাছের কত উৎপাদন ছিল বলতো প্রতেকটা মানুষের আগে কিন্তু গাছ পছন্দ করত এই যে মানুষ রা আস্তে আস্তে। দেখবি অনেক মানুষ এর এই রকম হয়ে আছে যে শ্বাসকষ্ট প্রব্লেম দিকথেকে বল বা যেমন এই দিক টা তোর কি বলে সুন্দর বোনের দিকটাই টু যদিদেখতে যাস তো ওখানে কিন্তু চাষ তা সেই level এর হয় এবং কি বলতো পুরোটাই মানে তুই দেখতে গালে সবুজ সবুজ পাবি সুন্দর বন তুই গেছিস কখনো লক্ষ্য করে থাকবি আর যদি না যাস তো জাবি আমি একবার বলবো চাষ এর দিকথেকে অনেকটা তুই। আহ সমন্ধে জানতে পারবি ওখান কার জলটা নোনাতো তো হালকা জল সে কহেন থাকে বেরিয়ে আসে ইও যে চাষ বাস এর তে ওদের কাজে লাগানো এবং চাষ টা এত সুন্দর ভাবে ফলিত হয় ওখানে। তোকে আর কি বলবো সেখানে আবার কি বলতো যে বজ্যে জিনিস টা বা নোংরা জিনিস টা সে টা ।

আবার যেটা chemical use করে এই use করার দিক থেকে বলতে গালে সার ব্যবহার জিনিস গুলো অনেক কম ওখানে বুজলি। একদম যেমন কৃষি কাজ করতে গালে যেমন ধর সেচের প্রয়োজন এবার ধরে নালা কেটে যে ফার এখন সেট টাকে বাড়া তে হবে তার জন্য ধর ধর চাষ বাস করা মানে ধরে প্রচুর পড়ি মানে জলের ও কিন্তু প্রয়োজন আছে। এরভি জলটার দিকে নজর টা রাখতে হবে জল না থাকলে কিন্তু কোনো চাষ বাস এ সফল ভাবে মানে হবে না। সেটাই সেটাই ঠিক আছে তুই বুজলি এগুলো নিয়ে ভাবনা চিন্তা কর পরে আমি একদিন Phon করছি নিয়ে কথা বাত্রা বলছি অনেক কথা বললাম আজকে এই একটু বের হবো তো তুই তাহলে এই সব জিনিস নিতে ভালো ভাবে idea করে নামিস মাঠে।

হ্যাঁ বাকি টা আমি গ্রামের বাড়ি গিয়ে তখন তোকে phone করে জানবো । ঠিক আছে বেশ তাহলে সেটাই করিস তাহলে এখন রাখি বুজলি। আচ্ছা বেশ পরে কথা বলবো ঠিক আছে। ঠিক বেশ তাহলে রাক।

হ্যাঁ কে? হ্যাঁ সুনতে পাওয়া

হুম আমি ভালো ই আছি দিয়া এখন কি করা হচ্ছে এই তো এখন বসে আছি কাজকর্ম নেই খাওয়াদাওয়া করে বসলাম খাওয়া দাওয়া হয়েছে তোমার আমিও তাই এইতো বসেছিলাম পড়াশোনা শেষ হলো তো শোন তো তোমাকে তো বললাম পড়াশোনা শেষ হলো তো ভাবছি কিছু একটা কাজ কর্ম করতে হবে আচ্ছা তো কি কাজ করবে ভাবছো চেষ্টাতো অনেক দিন ধরে অনেক জায়গাতে করছি কিন্তু সেইরকম কিছু পাচ্ছিনা ও কি মানে কি করতে চাইছো আর কি কিরকম type এর কাজ করতে চাইছো আমিতো ছোট থেকে ভাবছিলাম যে আমি একটু পরিবেশ এর

কাজগুলো হয় পরিবেশ সংরক্ষণ যে কাজ গুলো হয় ঠিকাছে তো ঐরকম কিছু করবো আচ্ছা তো

পরিবেশ নিয়ে অনেক সচেতনতার কাজ করছে লোকজনকে বহুত আহ মানে খুব কি করাচ্ছে জাগ্রত করাচ্ছে যে গাছ কাটতে হবে না বা গাছ লাগাতে হবে আহ গাছ লাগালে সবার ই ভালো অক্সিজেন এর ব্যাপার আছে পশুপাখির ব্যাপার আছে তো এইরকম অনেক NGO গুলো আমাদের এখানে তৈরি হয়েছে তাই ভাবছি ওদের সঙ্গে যুক্ত হবো এটা তো খুব ভালো উদ্দোগে কথা বললে তুমি তা আমিও তো এইরকম কাজ করতে খুব ভালোই বাসি এতে ধরো কি হয় যাতে পরিবেশের যা এখন ধরো pollution চলছে তো সেই pollution টা কিছুটা হলেও আমরাতো নিরোদ করতে পারবো তাই না

ধরো এখন যে pollution করছি এই যে আমাদের গাড়ি ঘোড়া চলছে এতো রকমের গাড়ি চলছে বা এতো কিছু যেই সমস্ত diesel engine গুলো চলছে train এর তো এই সমস্ত engine গুলোকে electric করে দেওয়া উচিত আমার মতে তাহলে electric হলে এই pollution টা হবে না pollution টা কম হবে তোমার কি মনে হয় একদমই ঠিকই বলছো দেখা গেলো যদি ধরো এই গুলো থেকে তো অনেকটা বায়ু দূষণ হচ্ছে তো এই যদি ধরো electric বা battery এর কোনো ব্যাপারটা চলে আসে যেমন ধরো এখন তো বাজারে ধরো অনেক রকম গাড়ি বেরিয়েছে তাই battery মাদ্ধমে বা electric মাধ্যমে চলছে যার ফলে কি হচ্ছে বলো তো অনেকটাই কিন্তু পরিবেশ দূষণটা কমবে বা বায়ুদূষণটা কমবে হুম হুম হুম সে কিন্তু ঠিক আর আমাদের এখানে দেখলাম যে সরকার এখন উদ্যোগ নিয়েছে বা আমি রিপো তে দেখলাম news এ দেখলাম যে আহ সমস্ত বড়ো বড়ো বাস গুলো বলো public transport বা সরকারি বাস যেগুলো চলছে সেগুলো কিন্তু সব আস্তে আস্তে দেখছি electric করে দিচ্ছে electric বাসে convert করে দিচ্ছে আর এখন তো ছোট অনেক বড়ো ছোট বড়ো অনেক রকমের electric car চলে এসছে যেমন বিভিন্ন company tata বলো tata তো অনেক রকমের private car বের করছে যেইগুলো সব electric আর কি electric দিয়ে চলবে আর এখনতো train গুলো বলো train গুলো electric করে দিচ্ছে মোটামোটি তো এইসব electric করে দেওয়ার ফলে কিন্তু air pollution টা অনেকটাই কমবে আমার মতে উম একদমই ঠিক বলেছো দেখো আমাদের যদি সরকারের ঠিক মতো করে উদ্দেগটা নেই না বা যা ধরো এখন নিয়েছে বা এর থেকে যদি বেশি উদ্যোগটা নেই তাহলে আমার মতে বলে বায়ুদূষণটা কিন্তু অনেকটাই কমবে আমরা ধরো কিছু দিন আগে একটা covid যে situation এর মধ্যে দিয়ে গেলাম তখন কিন্তু তুমি লক্ষ্য করেছো বা হয়তো খবরেও দেখিয়েছে যে আমাদের পরিবেশটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছিলো বায়ুদূষণ থেকে আরাম্ভ করে শব্দদূষণ থেকে আরাম্ভ করে জলদূষণ থেকে আরাম্ভ করে মানে যারা ধরো যে প্রাকৃতিক যে পরিবেশ দূষণ গুলো হচ্ছে সেগুলো কিন্তু সমস্ত টা কিন্তু মানে সেরে উঠছিলো ধরো নিজেদের জীবনে আবার ফিরে যাচ্ছি বা ফিরছি আগের থেকে কিন্তু দূষণটা কিন্তু আবার বেড়ে যাচ্ছে